আমি এখানে একটি সাদা স্তম্ভ দেখতে পাচ্ছি সেই স্তম্ভের পাশে দুটি--

জুঁই ফুলের গাছ রয়েছে এবং পিছন দিকে একটি বিল্ডিং ও আছে।

আমি এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির সেই মন্দিরের সামনে কিছু লোকজন বসে আছে।

ওঠার জন্য একটি সোয়ানো সিড়ি আ--

এবং রাস্তার মধ্যে একটি আইস ক্রিম এর দোকান আর আইস ক্রিম এর।

প্রচুর চেয়ার টেবিল রয়েছে এবং একটি কম্পিউটার মেশিন ও রয়েছে এবং অফিস টা--

এবং সেই ওভার ব্রীজ এর তলা দিয়ে কিছু গাড়ি চলাফেরা করছে।

আসা-যাওয়া করছে এবং প্রচুর গাড়ি ঘোড়া আছে সেখানে।

বড় বড় পাথর পড়ে আছে এবং পাড়ে প্রচুর ছোট ছোট গাছপালা হয়েছে।

এবং পুকুর পাড়ে দু সাইড -এ দুটো তালগাছ রয়েছে ।

আমি এখানে একটি মাছের বাজার দেখতে পারছি।

যেখানে কিছু লোক বসে মাছ বিক্রি করছে কিছু লোক মাথায় করে।

এবং মল -এর বাইরেটায় অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে ।

আমি এখানে একটি ছোট পুকুর দেখতে পাচ্ছি সেই পুকুরের উপরে--

এবং সেই লোক দুটো সেখানে দাঁড়িয়ে আর একটি লোককে সেটা বোঝাচ্ছে।

আমি রাস্তার উপরে একটা এ.টি.এম দেখতে পাচ্ছি স্টেট ব্যাংক এর এবং সেই এ.টি.এম এর সামনে-- ।

আমি একটা বড় গ্রাউন্ড দেখতে পাচ্ছি সেই গ্রাউন্ড এর চারিপাশে।

আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের ফটো ক্যাপচার করছে।

আমি দেখতে পাচ্ছি বস্তার মধ্যে প্রচুর গাঁদা ফুল আছে অরেন্জ আর-- ।

আমি দেখতে পাচ্ছি রাস্তার উপরে একটি অটো আছে এবং সেই অটোর পেছন দিকে --

আমি একটি স্টেশনের মধ্যে দিয়ে একটি ট্রেন চলে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি।